সেরকম flat এ ঘুমাতে পারবি না বুঝলি, আমাদের সেই বসে বসেই কাজগুলো দেখতে হবে যে বসবে থেকে যে কাজগুলো হয় না সে কাজগুলো খুঁজতে হবে, বুঝলি? হ্যাঁ ওটাই করতে হবে নয়তো তো আমরা পারবো না রে ওগুলা. সে মাথায় করে বড় বড় বস্তা cement বয়াতে হবে, বালি বয়াতে হবে, ইট বয়াতে হবে কত ভারিভারি ঈট বোল তো সব সেটাই ওগুলো তো আমরা করতে হবে ওইগুলো তে আমরা knack দিলে হবে না আমাদের target টা হচ্ছে বসে থেকে যেন উম ভালো ইনকাম হয় যেন একটু কষ্ট না হয় মেহনত লাগুক কিন্তু ও সুম~ পরিশ্রম টো না করে সেরকম কাজ খুঁজতে হবে বুঝলা, এখনকার দিনে তো কাজ অনেক চারিদিকে কিন্তু খোঁজাখুঁজি কর ভাই, বুঝলি? হ্যাঁ রে ওটাই তাই জন্য তো বলছি ওটো ওটার সঙ্গে একটা দীপঙ্করের সঙ্গে আরেকবার কথা বলে লিব বুঝলি তু? অবশ্যই, দীপঙ্করের সাথে আমি ওকে phone করব বুঝলি phone করে ওকে অ্যাঁ আমাদের যে office থাকে না ওখানে ডাকবো ওকে বলব কিরকম ব্যাপার তো~ তোমার শুনলাম তোমার bank এর নাকি একটা vacancy বেরিয়েছে তো vacancy সম্বন্ধে কিছু বল যেমন হ্যাঁ বলবে হ্যাঁ vacancy বেরিয়েছে তো বুলবো আমাদের documents গুলো কবে কী কোথায় জমা দিব না দিব খুব details গুলো ওর কাছ থেকে জেনে নিতে হবে বুঝলি. হ্যাঁ আর ওকে বুলতে হবে অ্যাঁ আমাদের সব ঘরের লোক রে তখন যে মালিকটা ওতো তখন বুঝবে এ তো ঘরের লোক তালে নিয়েই নিব, ও~ ওকে ভালো করে বোঝাতে হবে বুঝলি তো. হ্যাঁ হ্যাঁ সেটাই, যখন পরিচয় করে দিতে হয় বুঝলি একটা জোন~ যোগ~ যেকোনো জায়গায় যদি জমা দিতে যায় তো যদি পরিচয় থাকে তবে

হ্যাঁ ওটাই, মানে লিয়েছে আর dustbin এ ওগুলো ভরে দিয়েছে. আর যারা দেখলে বাড়ির লোক তাদেরই দিল্লে ওখানে থুয়ে ছিল বু~ বুঝলি তো হা হা, আমি মনে করেছিলাম আশা করেছিলাম মনে হয় আমার একটু হবে বা তোদের একটু interview ডাকবে আমি interview দিতে যাব একটু ওটু handsome হয়ে যাব এখানে interview এ কী রকম question করছে, সেই question গুলোর উত্তর দেবো এরকম আমার মনের মধ্যে তো একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি হঠাৎ দেখছি আমাকে না ডেকে বা তোকে না ডেকে হঠাৎ দেখছি list এ দেখছি এত তারিখ shopping mall খুলছে, আমি অবাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই এই ইংলি poster টা যদি না না আশায় থেকে যেতাম রে

পরবর্তী লক্ষর দিকে আমরা এগিয়ে যেতে হবে. এইটা না হলে কি হবে একটা হাজার হাজার কাজের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে সেটা চেষ্টা করতে হবে নিয়ে বসে থাকলে হবে না যে কোন একটা কাজ করতে হবে বুঝলি. হ্যাঁ হ্যাঁ এখনকার যুগে যে বস থাকছে তালে তো বসেই থাকছে তালে আর তালে নিজেকে দিলে পরিশ্রম করতে হবে এখানে এই করতে হবে দে দেখাশোনা করে বেড়াতে হবে প্রতিটি কাজ আছে কতি নাই কি আছে বুঝলি. হ্যাঁ হ্যাঁ দেখিস না আমাদের পাড়ার ছেলেগুলোউ বলছে তু তো কাজ করছিস তো আমাকে নিয়ে যা, কিন্তু আমি নিয়ে যাই না কেন বলতো আমি বুঝতে পারছি আমি কি হারে কাজ করছি বেতন ফেতন পাব না তখন আমাদেরই শালা গাল দেবে শালা তু আপনে নিয়ে গেলি নি এমন কিং ঢুকিয়ে দিলি শালা বেতন পেয়ে না ওরা গাল দেবে আমাকে বুঝলি তার জন্য আমি হ্যাঁ, গেলে ওরা তো সেই পয়সা লিয়ে যাবে তো ওরা ধরলে আমরা ঢুকে গেছি বলে আর কিছু করতে পারেনা ওরা তো তখন বলবে আমরা কাজ করেছি পয়সা লাগবে তখন তো ওরা কিছু বলতে পারবে না ওরা তো পয়সা দিবে না তখন হ্যাঁ এবার তুই ধর আর তুই যাকে ঢুকালি এবার তোরও লজ্জার ব্যাপার এবার তোকেও চাহা দিবে তুই ঢুকিয়ে নিলি তাই তো এবার তুই দিতে পার তার জন্য আমি তোকেও বলি না রে বুঝলি, এইসব কাজ করে আমার আমার যে কোন একটা মাস যাবে একটা কি বলতো পয়সা দিয়ে বা মাস পুজিয়ে গেল সেটারটাও ব্যাপারটাও লক্ষ্য রাখা হ্যাঁ হ্যাঁ ওটাই মানে একটা এমন একটা কাজ দেখতে হবে যেখানে পয়সার চিন্তাই করতে হবে না বুঝলি তো মাস যাবে আর পয়সা ঢুকে যাবে bank এ.

এ পয়সা লাগবে উনাদের পয়সা অসুবিধা আছে এইগুলো সব বলে বলে আমরা তো ইয়ে হয়ে গেছি. সেটাই এখন বলে বলে কি বলবো বল বলে বলে তো অদেরও হয়ে গেছি, এবার কাজ ছেড়ে যে একটা কাজ করতে যাব তো তেমন একটা কাজ পেয়ে না মু কবে থেকে চেষ্টা করছি বলতো মানে প্রায় এক বছর হতে চলল কিন্তু কোন কাজ পেলাম না সেই shopping mall টার টা পেয়েছিলাম জমা দিলাম, ওইটা একটা কাজ খুঁজে পেয়েছিলাম কিন্তু ওটা হলো না দুর্ভাগ্যবশত কিন্তু আমদের targer কিন্তু দুহাজার তেইশ, দুহাজার তেইশের মধ্যে যাই হোক কি করে হোক আমি জানিনা একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে. তা বিষ্ণুরে খোঁজ লাগা বিষ্ণুর তো একটা সেই কি shopping mall এ একটা তো ইয়ে থাকে উয়ার দাদা না কে কাজ করে, তা ওটাকে কি ছেলেপিলে লাগবে কি? সেটাই, এবার তুই দেখ তুই যদি ওদের ওখানে shopping mall ধর এ কিন্তু চালু হয়ে গেছে ছেলে লাগবে না কটা লাগবে দুটো লাগবে সেরকম কিন্তু vacancy পাওয়া মুশকিল

হ্যাঁ ও অবশ্যই ওখান থেকে চাওয়ার chance বেশি মানে ওখানে তো কোন ছেলেপিলা নাই, ঔ নতুন খুলছে ওখানে তো ছেলেপিলা লাগবেই. হ্যাঁ আর এখানেই দিলে কটা দিবে যে যেকোনো একটা একটা দিবে তাই একটাতে তো বলার কথায় দিবেনা এবার manager যাকে পরিবিশয় হয় তার কাছে নিমে দিবে বুঝলি. ওখানে পাওয়া খুব মুশকিলের ব্যাপার কিন্তু যে জায়গায় ধর

হ্যাঁ তো অনেক যখন উন্যু উন্যু দোকান আছে রে এগুলা সবু~ সব check করতে হবে বুঝলি তো কোনখানে কি আছে সব দারোগাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বুঝলি তো. হা হা ঐসব জিনিস করতে গেলে কিন্তু একটু দারোগা বা এদারা guard থাকে না তাদের সাথে পরামর্শ লিতে হবে তারা তো বেশি খবরটা পাবে, তাই না? না ওরাও তো পাবে. বুঝলি ওরাও তো সবসময় থাকা এবং কা~ দেখাশোনার কাজ করে হ্যাঁ হ্যাঁ দেখাশোনার কাজ করে, থাকার কাজ করে. তো ভাবছি যে বলে করতে হবে, দেখ বসে থাকলে হবে না দিয়ে একটা দিলাম বা আমাদের যেটা হলো smart point এ দিলাম আমরা পেলাম না দিয়ে পেলাম না বলে যে আর হবেনা আমাদের বসে গেলাম ও করলে হবে না, হবে না মানে কি আবার চেষ্টা করতে হবে.

তখন চেষ্টা করতে করতে একটা ঠিক লেগে যাবে. যতক্ষণে হচ্ছে না ততক্ষণে হাল ছাড়লে হবে না এমনি করতে করতে দেখবি কখন একটা লেগে যাবে ভালো কাজ তখন আর তখন আর তো কোন tension ই নাই. বুঝলি তো? বসে গেলি, আর ওই যেটা করছিস সেটাতে কি তোর থাকলে হবে না ওটায় থাকলে হবে না এটা ভালো ভালো কাজগুলো job গুলো করতে হবে তো না, না বলতে পারবে কিন্তু আমাদের কাজ করেই বা তুই কি বলতে পারবি আমি এই তু যেখানে আশেপাশে কি কাজ করবি তোকে জিজ্ঞাসা করবে বলতে পারবি যে আমি কি কাজ করছি? না না এটার তো কোন মাথাছাতা নাই রে ভাই, এদের যখন যখন যা মনে হচ্ছে তখন তাই চলে আসছে. সেটা, তোকে ধর হয়তো কোনে দেখতে এলো তোকে জামাই তো তোকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ কর, তুমি তো কি বলবা? ওটাই তো ভাবছি আমি কি বলবো আমরা তো আমার কাছে তো কোন কাগজ ফাগজ নাই যে office এ কাজ করছি সেটাই, ওটাই বলছিলাম যেন ভদ্র একটা চেষ্টা করতে হবে যদি shopping mall হলে তাও বলা যাবে হ্যাঁ একটা shopping mall এ কাজ করছি, trends এ বা কোন হয় একটা smart point এ কাজ করি

কিন্তু এইটা তু বলতে পারবি আর এখানে তো তা না আমরা সেই বুল~ বলে আমিও সু~ যদি শুদায় তারা কত করে বেতন দেয় মাসে তখন তো আমরা কিছু বলতে পারব না

এসব জিনিসের যে যাওয়ার চেষ্টা করতে হবে বুঝলি আশেপাশের চোখ কান খোলা রাখতে হবে যেকোনো job এর জন্য বা চাকরির জন্য সরকারি হোক বেসরকারি হোক যেন একটা ভালো যেটা ভালো post এ যেতে পারি কিন্তু আমরা ধর আবার নিচের দিকে যেতে পারবো না যদি হঠাৎ করে আবার যদি বলিস আমি মুনিষ খাটতে লাগবো বা টাইস লে দিয়াই যেতে লাগবো তো মানুষজন হাসবে আর তুই তো বেশি দিন কাজ করতে পারবি নি, একদিন দুদিন যাবি হাপিং যাবি বাস চুপচাপ বিছানায় পড়ে যাবি তারপর দিন জ্বরে উঠতে পারবি না, তাই না?

হা হা সেটাও বলছিল তোর আশেপাশে বন্ধু বা আমার বন্ধুদিগের জিজ্ঞাসা করব অবশ্যই জিজ্ঞাসা করব আশেপাশে কিছু যদি হয় এখনকার দিনে কিন্তু দেখ কাজ করা খুব মমস্যা হয় মানে সবাই বেকার বেকার ছেলেগুলো পাড়ায় পাড়ায় দেখবি প্রত্যেকটা পাড়ায় বেকার ছিল ছেলেগুলো সব বসে থাকছে. এখন তারাও জিজ্ঞাসা করছে কোন কাজ আছে কিনা কিন্তু আমরাও তো ঠিকঠাক পেয়ে নারে ভাই. হ্যাঁ সেটাই, কি হবে আমরা তো রামপুরহাটে সব সময় থাকি ওয়ারা তো থাকে না আমরাই যদি পারি তাহলে আমরাই ই করতে পারব কিন্তু আমরা আবার হচ্ছে না তো time পেচ্ছি না. সেটাই, আমরা যদি ধর উম তোর office টায় এক বছর হয়ে গেল, এতদিন থেকে কোন কোন হুশ পাত্তাই পেলাম না কিছু কাজের জন্যে. হ্যাঁ, ক টাকা income করলাম সেটারই হিসাব এখনো পেলাম না রে. সেটাইতো, কি করবি বল ছাড়তেও পারি না ছাড়লে যদি যদি ছেড়ে দিস কাজ তো কি ঘরে বসে থাকবি ঘরে বসে থাকতেও ভালো লাগবে না, এটা একটা বিপদ. তাইতো তার জন্যই এ~ এ~ এ তালেও ছাড়তে পারবো না ওই তালেও ছাড়তে পারবো না বুঝলি তো. মানে আমরা কি বলতো একদম মাঝ সমুদ্র তে পড়ে গেছি এই কিনে এই তালায় যেতে পারবো না ওই তালায়ও যেতে পারবো না middle খানে আমরা বসিয়ে যাব এবার কোন তালায় যাব ভেবে পায় না না ওটা ঠিক আছে রে ভাই তালে পরে phone করিস একদিন হ্যাঁ

ঠিক আছে বেশ রাখ.

হোলি নিয়ে কী হবে দেখা যাক সবাই বলছে এখানে যেতে ওখানে যেতে দেখা যাক কী করা যায়

আর হোলি -র জামা কাপড়ও ভাবছি সাদা চুড়িদার আছে ঐটাই পড়বো না শাড়ি পরবো বুঝতে পারছিনা

মজা তো খুব হবে এবার মজা তো করবোই আমি বাড়িতে যদি আমি একাও থাকি আমি তাও মজা তো আমি করবোই

একা একা একা একা আম reels বানাবো রান্না বান্না করবো পূজো দেবো ঘর গুছাবো বিকেল বেলা যদি সবাই বাড়িতে আসে আসবে না হলে আমি যাবো

বেহালা ওখানে গিয়ে আড্ডা মারবো সবাই আছে ওরা যেতে বলছে তারাপীঠ যাওয়ার কথা হচ্ছে এই শনিবার দিনকে

তারাপীঠ যদি যাই শনিবার শুক্রবার দিন যদি রাত্রে বেরোই শনিবার দিন সকালে গিয়ে পৌছাবো পৌছে ওখানে পূজো টুজো দিয়ে আবার শনিবার দিনই হয়ত back করবো রাত্তির বেলা চলেই আসবো

মজা হবে খুব মজা হবে দোলটা আসছে খুব মনটা ভালো লাগছে

বসন্ত উৎসব আমাদের জন্য কত important রঙ খেলা উচিত রঙ খেললে পরে মানুষে বলে যে রঙে allergy কিন্তু আবীর খেলা যেগুলো একদম

original যদি রঙ হয়ে থাকে আবীর হয়ে থাকে তাহলে সত্যি কারেরই রঙ খেলাটা খুব ভালো অনেকের হাঁপানি রোগ থাকে সেইটা অনেকটা ঠিক হয়ে যায়

এগুলো হয় রঙ খেললে

কালকের দিনটা BREATHE খুব একটা ভালো যায়নি সারাদিন বাড়িতেই ছিলাম

অনেক চিন্তা ভাবনা ঘরের কাজ তাই জন্য এই সব করছিলাম

রান্না বান্না ঘরের যা যা কাজ থাকে

কালকে এই ব্রহ্মপুরের বান্ধবীটাকেও phone করলাম

কিন্তু অতটা connected হলাম না কেন জানিনা

আসলে আমি কাউকে কোনো অহংকার দেখাইনা মানুষ যখন বলে যে আমি অহংকারী

আমার নাকি অহংকার problem মানে কিছুই আসে তো তাদের হয়তো আমি নিতে পারিনা কারণ আমি জানি আমার অহংকার নেই আমি একটু চুপচাপ একটু একা থাকতে ভালোবাসি সেটা মানুষ মনে করে নেয় আমার অহংকার আছে

আমি একটু চুপচাপ একা থাকতে মনে হয় ভালোবাসি

আবার এটাও জানি একা থেকা possible না একা বাঁচা যায়না কিন্তু কিছু কিছু মানুষ একাই থাকে তাতেও কোনো অসুবিধা মনে হয় হয়না

সবার ভাগ্যে সবকিছু থাকে না আবার এটা ভাবছি হয়তো এর থেকে ভালো কিছু আছে যেটা আমি হয়তো চোখে দেখতে পারছি না

আর সামনের রবিবার দেখি একটু বাবার কাছে যাবো ভাবছি বাবারও শরীরটা ভালো না ভাই

কালকে বাবা ভাই আমাকে খুব জ্বালিয়েছে সারাদিন খুব জ্বালিয়েছে ভাইতো আমাকে খুব জ্বালিয়েছে আমার ভাইয়ের ওপর খুব রাগ হচ্ছিল কালকে মনে হচ্ছিল phone -টাকে বন্ধ করে দেই আমি আর কথা বলবোনা কারোর সাথে

আমার বর সবার সঙ্গে ঝগড়া করে করেই গেছে যাইহোক ঝগড়া আমি করিনা কিছু বলে দিলে উত্তর দিতে গেলে আমি খারাপ হয়ে যাই তাই জন্য কিছু বলিনা আমার ঠিকাছে চলো যে যা বলছে বলুক

আমার শোনার অভ ভগবান আমাকে শোনার কাজ দিয়েছে আমি শুনছি ব্যাস

খারাপ তো আমি মনে হয়

যাদের কেই আমি ভালোবাসি তাদের কাছেই আমি খারাপ আমার আমার তা জানা নেই

হয়তো আমিই হয়তো খারাপ কী জানি জানিনাহ

যাদেরকে ভালোবাসি তাদের কাছেই আমি খারাপ আমি একটু বেশি মনে হয় সবাইকে আগলে রাখার চেষ্টা করি নয়তো আগলে রাখার থাকতেই মানুষ চায়না

যারা থাকতে চায়না তাদেরকে আগলে রেখে বেঁধে রেখে তো কোনো লাভ নেই ছেড়ে দেওয়াই ভালো

একটা গান আছে না আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন গানের line -গুলো আমার মনে হয় অনেক মানে সত্যির থেকেই এই বাস্তব কেই

Hello আমি অনুষ্কা পোদ্দার বলছি, আমি travel নিয়ে কিছু বলতে চাইছি। travel সম্বন্ধে আমার কী অভিজ্ঞতা? কেন আমার travel ভাল লাগে? এ বিষয়ে আমি কিছু বলতে চাই। আমরা সারাদিন ঘরে থাকি। সারা বছর ঘরে বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না। যদি আমাদের কখনো সুযোগ হয় যখন আমরা ঘুরতে যায় বাড়ি থেকে অনেক দূরে গাড়ি করে নানা বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয় অন্য জায়গা। অন্য রকম পরিস্থিতি সব কিছু নিয়ে আমার ভীষণ পছন্দ বাইরে ঘুরতে যাওয়া। তো আগেকার দিনে শরীর খারাপ হলে ডাক্তাররাও বলতো, বাইরে কোথাও ঘুরে আসুন। change করলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো হয়। সেই কারণে আমরাও travel টা খুব পছন্দ করি। যে আমরা একবার বাইরে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে নানারকম সেই দেশের সাঁওতালি লোকদের সঙ্গে আলাপ হয়েছিল।

আমরা যদি একটু বাইরে বেরোই বাইরের লোকের সঙ্গে মেলামেশা করি, পরিচিতি বাড়ে, তাহলে আমাদের মনটাও ভালো লাগে। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আমরা travel করতে খুব পছন্দ করি। সেইটাই তাই। গাড়ি করে হোক ট্রেনের করে হোক। যদি আমরা travel করি। আমাদের মন mind সব change হয়ে যায়। দু ঘণ্টা যদি কাজের বাইরে যদি দু ঘণ্টা আমরা relax করি ঘুরে আসি আমাদের নিজেদেরও একটা শান্তি লাগে। travel এ অনেক সুবিধাও আছে যেমনি তেমনি অনেক অসুবিধাও আছে। কিন্তু আমরা সুবিধাটাই বেশি পাই। তাই আমাদের travel টা ভালো লাগে। সারাদিন ঘরে কাজকর্ম শেষ করে আমরা bore হয়ে যাই। বাচ্চারা কাচ্চারাও একটু mind change হয়। তখন আমরা কী করি এক জায়গায় ঘোরার plan করি দুদিন তিন দিনের জন্যে ঘুরে আসি সেই। সেই ঘোরাটার জন্যই আমাদের মন শরীর স্বাস্থ্য সব change হয়ে যায় এবং আমরা আনন্দ উপভোগ করে থাকি। ডাক্তার এখন বর্তমান পরিস্থিতিতে গরম পড়েছে। সারাদিন আমরা ঘরের মধ্যে আছি। কারণ কেউ অসুস্থ হয়ে পড়লে তখন ডাক্তার তাঁকে কী বলবে। একটু change এ যান। তখন আমরা কী করব বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব তাকে তখন কী হবে তার বাইরে পরিবেশটা একটু অন্য রকম হবে, তার ভালো লাগবে এবং তার শরীর স্বাস্থ্যও ভাল থাকবে৷ সেই কারণে আমরা। এক স্থান থেকে আরেক স্থানে যেতে চাই। ঘুরতে যাই আর কি।

আমি এখন পুরুলিয়াতে এ কাজের সূত্রে এসছি

তো আ আমি তো পুরুলিয়ায় এই জায়গাটাতে কোনদিন আসিনি জায়গাটার নাম হচ্ছে বান্দোয়ান চিলা মোর বলে জায়গা

তো আ দাদা তুমি বলো এ এই জায়গাটাতে

এই জায়গাটা আমাদের অন্য জায়গার থেকে যা আমি ধারণা করে বা অন্য কেউ হলে

আমাদের তো এমনিতেই জঙ্গল মহল এলাকা অনেকেই বাইরে বাইরে লোক থেকে লোক আসে আর বলে তোমাদের পরিশগুলো পরিবেশ গুলো খুব ভালো কেন আমাদের পাহাড় জঙ্গল দেখতে খুব ভালো

এবং কী আমাদের এই পাহাড় জঙ্গলের মধ্যে অনেক অনেক জীবজন্তু পাওয়া যায় কিংবা অনেক এ দুরদর্শন জিনিসগুলোও পাওয়া যায় পাহাড় রাস্তা ঘাট এবং অন্যান্য

আচ্ছা এখানে তো অনেক ধরনের নদীও আছে তো এখানে কী কী নদী আছে তুমি একটু বলো

এখানে নদী বলতে বলা যায় প্রধানত কংসাবতী

সেই কংসাবতীরেই দুটো শাখা আছে যেমন একটা কুমারী নদী কাসাই নদী আরও ছোটো খাটো অনেক নদী

এগুলো মিশে এক সেই কংসাবতীতে মিশেছে

দেখি আরেকটু আ আমি বলার চেষ্টা করবো দেখি

আচ্ছা তো আ এইযে নদীগুলো আছে নদীতে তো অনেক ধরনের মাছ আছে

হ্যা নদীতে অনেক ধরনের মাছ আছে যেমন বলা যায় এই কচ্ছপউ দেখতে পাওয়া যায় মোটামুটি সাড়ে তিন চার quintal অবদি

আর মোটামুটি বড়ো বড়ো মাগুর মাছও দেখা যায় মাগুর মাছ এমনিতে ধরা হয় এই ত্রিশ চল্লিশ kilo করে এক একটা